এই ছবিতে একটা বাড়ি দেখা যাচ্ছে যেটার গেট একটা কোলাপ্সিবল গেট রয়েছে বাড়িটার নাম হচ্ছে আরণ্যক আবাসন ।

তাদের পেছনে একটি ছেলে হাফ প্যান্ট পরে গ্যা গামছা কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার পেছনে একটা লাল অটো দেখা যাচ্ছে।

এটা একটা ইউনিভার্সিটির ছবি। যার দেয়ালের রং নীল এবং আকাশি রঙের। যার সামনে একটা লোহার দরজা রয়েছে যেটা বন্ধ করা রয়েছে। আর এই ইউনিভার্সিটির ওপরে দরজার ওপরে একটা বোর্ড লাগানো আছে যেখানে লেখা আছে--

এবং তার ওপরে নাম লেখা রয়েছে আনন্দ লোক।

রাস্তার ওপরে বাম্পার রয়েছে। এই স্কুল -টার নাম লেখা রয়েছে আর.বি.এম গভর্নমেন্ট গার্লস স্কুল ঝাড়গ্রাম ।

এই বাড়ির সামনে অনেক লোকজন দেখা যাচ্ছে দাড়িয়ে রয়েছে।

এটা একটা দোকানের ছবি যেই দোকানের বাইরে চারজন বাচ্চা দাঁড়িয়ে রয়েছে এদের মধ্যে তিনজন।

এখানে একটা ছেলে সাদা রঙের গেঞ্জি নীল রঙের জিন্স এর প্যান্ট সবুজ রঙের টুপি এবং একটা হাওয়াই চটি পরে টুল এর ওপর বসে রয়েছে।

এবং তার দুধারে লাল রঙের বেলুন দিয়ে সাজানো রয়েছে এবং পেছনে একটা হলুদ রঙের পর্দা রয়েছে।

একটা ছাতা পোতা রয়েছে মাঠের মধ্যে এবং একটা শতরঞ্চি বেছানো দেখা যাচ্ছে এবং বাড়িটার চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

এখানে সাজানো গোছানো হল ঘরের মধ্যে প্রচুর লোকজনকে চেয়ার এ বসে থাকতে দেখা যাচ্ছে।

এবং একজন বয়স্ক ভদ্রলোক মাইক এ কিছু বলছেন।